একটি কাকুর মোবাইল -এ মোবাইল রয়েছে পকেট -এ বেল্ট পড়ে রয়েছেন।

গাছপালা লক্ষ্য করা যাচ্ছে ইলেকট্রিক তার লক্ষ্য করা যাচ্ছে।

এখনে পশ্চিমবঙ্গ সরকারের ছবি দেওয়া রয়েছে।

এটি দেখে বোঝা যাচ্ছে যে এটি কোন মন্দির বা কোনো--

এখানে-এ কিছু মানুষজন দাঁড়িয়ে রয়েছে। একটি অটো লক্ষ্য করা যাচ্ছে একটি গাড়ি দেখা যাচ্ছে। গাড়ির উপরে লাইট লাগানো রয়েছে।

এখানে লাইট লাগানো রয়েছে দুটি জানালা রয়েছে জানলাটির কাজ দিয়ে এ করা রয়েছে। সামনে একটি কালো কালারের গেট রয়েছে।

এখানে নীল কালারের

এখানে - এ গাছপালা লক্ষ্য করা যাচ্ছে - এ নারকেল গাছ এখানে দুটি মানুষকে লক্ষ্য করা যাচ্ছে - এ সাইকেল লক্ষ্য করা যাচ্ছে - এ।

এখানে বই রয়েছে হলুদ কালার -এর বই এর মধ্যে একজনের মহান পুরুষের ছবি দেওয়া রয়েছে।

নারকেল গাছ। এখানে এটি দেখে মনে হচ্ছে এটি সুইমিং পুল এখানে জল লক্ষ্য করা যাচ্ছে। আকাশে মেঘ ভেসে যাচ্ছে।

নিজের ছবি তুলছে বর পাজামা পাঞ্জাবি পরে রয়েছে।

এখানে গাছ লক্ষ্য করা যাচ্ছে নারকেল গাছ বিভিন্ন ধরনের গাছ তার লক্ষ্য করা যাচ্ছে বৈদ্যুতিক তার।

আকাশ লক্ষ্য করা যাচ্ছে যার মধ্যে মেঘ ভেসে যাচ্ছে।

ফুল গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে।

এই পোল --তে একটি গাড়ি আসছে এদিকে।